এই ফুটবল আর আগে আমার জীবন নিয়ে অনেক কিছু আশা আছে জানিনা কিছুই অনেক মানে মানুষের স্বপ্ন তো অনেক থাকে তাবলে সত্যি পুরো হয়

তো আমার ও আছে আরও পাঁচটা মানুষের মতো

তো জানিনা কখনো পুরো হবে কিনা তার মধ্যে কিছু স্বপ্নের তো নামই নেবোনা তো হলে হবে না হলে না হবে

সবকিছু ছাড়াই তো বাঁচা যায় একে ছাড়াও বাঁচা যাবে

যদি কখনো বড়ো ফুটবল player হতে পারি মা বাবার খুশি

সবার খুশি আরও যারা যারা আছে তাদেরও

নিজের খুশি তো ঠিক আছে নিজে তো obviously খুশি হবে যেহেতু ছ ছোটো বেলা থেকে এটা নিয়ে কষ্ট করছি যে একটা কিছু করবো ফুটবল নিয়ে

আর কালকেরও ঘুরতে গেছিলাম কোথাও ঘোরাঘুরি ভালো লাগে ঠিকাছে টুক টুকটাক ঘুরতে সবসময় ঠিকাছে ভালো লাগে ঘোরাঘুরি কিন্তু

সেইটা না মানে একটু ফাঁকা place হলে সেটা ভালো লাগে আমাদের শান্তি

সবথেকে বেশি ভালো লাগে তো আমাকে পাহাড়

যেটা ছিল কাশ্মীরে গেছিলাম recently

আর পড়াশোনা টরাশোনা তো আমাকে একদমই ভালো লাগে না পড়তে হয় পড়ি আর

আমার শুধু খাই দাই আর ঘুমাই এটাই পছন্দ

আমার friend list -এ বেশি কেউ নেই কয়েকটা মানুষ আছে

আ মানে

এখনো ফের আমি ঘুরতে যাবো সেটাই ভাবছি

কোথায় যাবো সেটা জানিনা কিন্তু ঘুরতে যাবো এটাই মাথার মধ্যে চলছে আমার

খুব ভালো বন্ধুটা মানে

support করে সবদিক থেকে সব জিনিসে

এখনো তো তার সাথেই ঘুরতে যাবো ভাবছি

আমি রেমোস ফুটবল player রেমোস stopper খেলে তো obviously তার খেলা আমাকে বেশি ভালো লাগে কারণ আমিও stopper খেলি

এটানা যে তারা মারপিট করে বলে সেটা ভালো লাগে সে একটা ভালো মনের মানুষ তাই জন্য ভালো লাগে

মাঠে গিয়ে সে মারপিট করলেও কিন্তু ভেতরে তার ভালো একটা মানুষ লুকিয়ে আছে তাই জন্য আমাকে রেমোস খুব ভালো লাগে আর আমিও stopper খেলি তো এই জন্য যে আরকি যে তুমি যে জায়গাটায় খেলো বা

আগে যে কি সে কিছু করেছে তার দেখো তাকে follow করো তাতেই life -এ কিছু একটা হবে সেটাই মেনে চলি

হুম আমি কোনোদিন মানে বছরে school -এ যাই বলে মনে হয়না আমাকে

নমস্কার, শুভ সন্ধ্যা আমি নেহা শর্মা আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে entertainment বা মনোরঞ্জন বা বিনোদন, আর আমার সথে আজ আলোচনায় আছে প্রভাত দাস তো আমি প্রথমেই প্রভাত ইম , mister প্রভাত দাস কেই ইইম welcome জনাবো যে প্রো~ কেমন আছ তুমি বলো প্রভাত? অবশ্যই আ তোমাকেও অনেক welcome আজকের এই আ আলোচলার বিষয়টি তে আমি আছি আর তার সথে সথে অবশ্যই জানার চেষ্ঠা করবো তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি, ঠান্ডা খুব এ ঠান্ডা কিন্তু তাও খুব এ ভালো আছি

এটাই তো actual entertainment তাই না?

অ্যাঁ এই topic টাও সেরকম ই, খুব এ মজার

আজগের এই আলোচনার বিষয়ে নিয়ে মনে হয়েনা আমাদের এক ঘন্টার আলোচনায় আমাদের entertainment কিনবা

বিনোদন মনোরঞ্জন অ্যাঁ বেপারটা তো মানুষের জীবনের সঙ্গে লেগে থাকে আর আর বর্তমানে আমার মনে হয় একটু বেশি ই লেগে থাকে

নুষ কিন্তু এখন তার অবসর time অ্যাঁ হয়ত আমর মনে হয় জ~ যেটা বা আমি যেটা লক্ষ্য করেছি, তারা কিন্তু entertainment এর মধ্যেই রাখার চেষ্ঠা করে অ্যাঁ তার বেশির ভাগ অবসর time টা আগে যেমন মানুষের কাছে, মনোরঞ্জন বা বিনোদন হিসেবে অ্যাঁ কিছু জায়গা ছিল অবশ্য আমরা সেগুলো share করবো

ধরো কিন্তু এখন সেই culture গুলো total ডুবে গেছে Instagram, Facebook, Whatsapp এ

মত, প্রভাত আমি এই ব্যাপারে আমি একটা কথা তোমাকে বলতে চাই, আগে তুমি দেখবে আগেকার আমাদের আদিম যে মা~ মানে আমাদের আগের যে generation এর মানুষ গুলো তারা কিন্তু না এই social media বল কিনবা নাই phone আম না TV এরকম সারাক্ষণ ওদের কাছে মানে এই সবের মধ্যে তারা বিনোদন খুঁজে পেত না তারা কিন্তু

বিভিন্ন ধরনের অ্যাঁ ওই গানের যে program গুলো হওয়া সে গুলো যে অনুষ্ঠিত হত

participate ও যেমন করতো অ্যাঁ তো সেগুলো তো আছেই অ্যাঁ সেটা হচ্ছে nineties আমলের অ্যাঁ যেহেতু পুরোটাই অ্যাঁ internet বা technology র সথে মানুষ জড়িয়ে পরেছে

আর তার সথে সথে রুচি, মানুষের genaration change এর সথে সথে নিজেদের develop

সেটা smartness বলো সব কিছুর ই কিন্তু changes নিয়ে এসেছে

বেশি যদি বলা হয়ে addicted কিসে অ্যাঁ কে কিসে সেটা পরে আসছি বা সবার প্রথম প্রথম কিন্তু প্রত্যেকটি মানুষ যেটাতে addicted সেটা হচ্ছে smartphone

মানে তোমার সারাদিনটা phone এ তেই মানে তুমি যদি কোনো মানে কোনো কাজের মধ্যেও নাও থাকো ধর বাড়িতে একটা সময় কাটানোর জন্য তোমার একটা সারাদিন একটা phone এর মধ্যেই ঢুকে থাকাতো বলতে গেলে মানে phone এর প্রতি তো মানুষ addicted গেছে বললেই চলে প্রত্যেকের ই আর যদিও ছাত্র সমাজ বা শিশু সমাজের ক্ষেত্রে ও এই নেশাটা ছিল না but COVID nineteen কিন্তু সেটাকে নিয়ে এসেছে, অর্থাৎ

পুরো কিন্তু আমাদের online মাধ্যম বা network আমরা তুমি বলো যদি লক্ষ্য করো আজকে এর entertenment জন্য কিন্তু আমাদের সর্ব প্রথম mobile থাকলেও আবার হয়েনা তার সথে প্রয়োজন কিন্তু প্রচুর পরিমান internet এর

কোন mobile তোমার কাছে আজকে চলার বিষয়ে বস্তু নয় কারণ আমরা আগে কি করতাম অ্যাঁ তুমি যদি একটু পিছিয়ে পিছিয়ে ভাব যখন mobile~ mobile

তখন আমাদের কাছে কি থাকতো একটা memory card থাকতো সেটাতে আমরা movie ভরে নিয়ে আসতাম গান ভরে নিয়ে আসতাম দেখতাম শুনতাম তাইতো? এখন কিন্তু ঐরকম স্টোরেজ এর কোনো হয় না ক্যামেরা তে হয়ত কিছু photos থাকে selfie বাকি কিন্তু মানুষ তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখবে অ্যাঁ সব কিন্তু বই মানে cinema দেখা মানে খেলা ধুলো থেকে সুরু করে, comics, comedy সমস্ত কিছু কিন্তু internet এই মাধ্যমেই কিন্তু দেখে so generation এর সথে সথে সমস্ত কিছু তার ই পরিবর্তন হয়েছে মানুষের রুচির পরিবর্তন হয়েছে তাই মানুষ entertainment এর পথ হিসেবে instagram বেছেছে সেখানে আবার তাদের প্রতিভা গুলোকেও তুলে ধরার চেষ্টা করেছে, তো এখানে নেহা তোমার কাছে একটা question ইটা খুব আমার personally জানার খুব ইচ্ছে যে তুমি tainment এর মানে অর্থাৎ মনোরঞ্জনের জন্যে আ কোন জায়গাটা social media platform, না গল্পের বই অ্যাঁ না যাত্রা নাটক, movie কোনটাতে বেসি priority দিচ্ছো বর্তমানে ? অ্যাঁ আমি যদি তুমি আমাকে জিজ্ঞে~ আমার থেকে জানতে চাও আমি গল্প প্রথমত তো আমি গান শুনতে ভীষণ পছন্দ করি উম মানে বিভিন্ন ধরনের গান শুনে আমি আমি বলব না যে আমি এই generation এ থেকে আমি আধুনিক নয় কিনবা কি~ কিছু কিন্তু আমার পছন্দ হলেই আমি এরকম রবীন্দ্র সংগীত শুনতে খুব পছন্দ করি শ্যামা সংগীত শুনতে খুব পছন্দ করি সবটাই আমার আমি শুনি অ্যা এছাড়াও আমার কাছে এর পাশাপাশি আমি গল্পের বই পড়তে খুব ভালোবাসি

বিভিন্ন অ্যাঁ আমাদের আমাদের যে বাংলা~ বাঙাললির মানে বাংলার জগতের যেই গুলো মনোরঞ্জনের জন্য যেগুলো আছে আমার মনে হয় না সেগুলোর মধ্যে থেকে আমরা এগুলো থেকে বেরিয়ে আরো কিছুর মধ্যে আমাদের যেতে হবে

আমাদের সব থেকে যেটা বড় ব্যাপার বা বিষয়, আমাদের শিক্ষা বা জ্ঞান সেটা আমরা সব জায়গা থেকে নিতে পারি

media বল তুমি বিভিন্ন platform শ~ entertainment এর মাধ্যমে আমাদের অনেক কিছু অ্যাঁ develop হয় আমাদের মধ্যে অনেক কিছু creativity আসে তো আমারও মনে হয় তুমি যেগুলো choiceful তোমার কাছে আমরা জানি গান কিন্তু একটা আমাদের ওষুধের মতো কাজ করে আমরা জানি এটা কিন্তু ব্যবহার করা হয় অনেক জায়গায় ডাক্তারি নিয়ম এ আমাদের অ্যাঁ brain যদি খুব struggle করে বেন~ brain যদি একটু অ্যাঁ disturb feel করে তখন কিন্তু তোমাকে ডাক্তার বলে তুমি গান শোনো

গান তুমি শোনো তোমার মনের কিন্তু একাগ্রতা বৃদ্ধি করবে অবশ্যই তাহলে এর কিন্তু সুবিধা ও রয়েছে কিছুই তো তার সাথে সাথে disadvantage থাকেই অবশ্যই তো আজকে তোমার কাছে অবশ্যই জানতে পারলাম যে, আ তুমি কিন্তু nineties আর present দুটো জিনিসের সাথে নিজেকে তাল মিলিয়ে নিয়ে যাচ্ছো এবং অ্যাঁ তোমার মধ্যে এখনো গল্পের বই পরার নেশা দেখবে এগুলো কিন্তু বাস্তবিক হারিয়ে যাচ্ছে মানে তুমি enter

এই এম social media platform এ গিয়ে সে কিছু like বা কিনবা কিছু followers বাড়ানোর জন্য কিনবা কিছু comment এর জন্য এই জিনিস গুলো যে করছে আমার মনে হয়েনা এই গুলো entertainment কিনবা মনোরঞ্জনের জন্য অ্যাঁ এই যে জিনিস গুলো প্রভাব যে আমাদের ওপর কত

একটা বাজে প্রভাব পরছে but তোমার word থেকে আমি একটা কথা বলতে চাই তুমি যে বলবে যে প্রতিবিম্বের ছাপ

তবে হ্যাঁ এটা খুব বাস্তব point আমি একটু ঘুরিয়ে বলব

আমাদের কিন্তু ভালো থাকা বা আমাদের অবসর time টাকে খুব smoothly কাটিয়ে দেওয়ার জন্য কিন্তু entertainment এর কিন্তু প্রয়োজন রয়েছে সেটা বিভিন্নভাবে এবং বিভিন্ন স্থান কাল ভেদে বিভিন্ন রকম হতে পারে. অ্যাঁ তুমি যেটা যেভাবে নিচ্ছ তোমার মধ্যে addiction রয়েছে বই পড়ার তোমার মধ্যে addiction রয়েছে নাটক দেখার. তো অবশ্যই এখানে তোমার এইগুলো থেকে কিছু একটা সত্তা ফুটে উঠছে. এই যে বই পড়া তোমার একাগ্রতার যে চিন্তা, তোমার একাগ্র চিন্তা, নতুন কিছু উদ্ভাবনা এগুলো তৈরি হচ্ছে তবে দেখো অ্যাঁ সেরকমই এখন আজকাল মানুষের কাছে trending জিনিসটা একটু বেশি popularity পাচ্ছে

অ্যাঁ এখন instagram এর পেছনে মানুষের প্রচুর পা, মানে পা ফেলছে মানুষ, create করার জন্য নয়, trending গান চলছে তুমি কিছুদিন আগেও হয়তো দেখেছো অ্যাঁ ওই অ্যাঁ দুটো তিনটে গান অ্যাঁ খুব বেশি পরিমাণে trending হয়েছিল, তুমি কি বলতে পারবে কোন দুটো গান? উম সেগুলো বলতে গেলে অ্যাজো~ আসলে দু

ভাবে trending এ চলছে. তারপর ওই Hindi

nineties গান, একদম পুরনো গান

সেটাও মানুষ কিন্তু একটা creativity দেখানোর চেষ্টা করছে এবং এটার নিয়েও কিন্তু দেখো মানুষ মজা করতে পারছে মানে আনন্দ, আনন্দের জায়গা তুলে ধরতে পারছে. তবে অ্যাঁ এটা একটা ঠিক নেহা যে entertainment কিন্তু আমাদের প্রত্যেক মানুষের মধ্যে প্রয়োজন আছে, কারণ বর্তমানে আমরা সত্যি কথা বলতে গেলে hard work হয়তো কম করি কিন্তু আমরা mentally প্রচুর আমাদের শরীরকে pressure দি, মানসিক দিক থেকে .

আমাদের কাজের প্রচুর চাপ থাকে হয়তো তুমি কাজ করছ তুমিও জানো কতটা

অ্যাঁ কিন্তু কিছুটা সময় আমাদের entertainment এর জন্য প্রয়োজন সেটা অ্যাঁ অবশ্যই অ্যাঁ family কে time দেওয়ার পর. কেননা দেখো তুমি যদি মনে করো যে তোমার কাছে family টার কিছু part entertainment কোন জায়গায় বল তুমি তোমার বাচ্চার সাথে খেলছ তোমাদের বাড়~ মানে তোমার বাড়িতে ছোট ছোট বাচ্চা যদি থাকে সেটা একটা মনোরঞ্জন হতে পারে. তুমি কোন রান্না করছ ঠিক আছে

হয়তো দেখেছো অ্যাঁ আমিও শুনেছি

তো এই যে গানের জলসা বসা বাড়িতে সবাই মিলে অ্যাঁ অনেক বাড়িতে রীতি আছে দেখবে কীর্তন হয়.